ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি সেতুর ছবি ।

সামনে রয়েছে বড়ো বড়ো রেল লাইন |

খেলাটি মাঠের ছবি। সামনে রয়েছে সাদা রঙের বড়ো বিল্ডিং |

রাস্তাটা সামনে বিশা--ল--- বড়ো আর খুব-- পরিষ্কার।